কাজ না হলে তো সে বলে দেবে কাজ হয়েনি আমি কি করবো বলো

নতুন মানে যেখানে বাড়ির সেখানে তো বোলতে হবে যে এগারো মাসে যেটা করে সেটা এগারো মাস

তুমি কথা বলে নিও ওইসব আমি জানিনা আমি শুধু ঘরটা একবার ভালো পেয়ে গেলে তোমাকে আমি বেরালে সব কিছুই কথা বলবো আমি ঘরটা কিভাবে পেয়ে যাই আমি নতুন কাজে নেই

ওইসব master মশাইয়ের কাজ তুমি করো

আর আমাদের তো এখনও ইয়ে ইয়ে রামু

দেখ দেখতে পেলেই ও বড়ো বড়ো চোখ করে দেখে না আমি কি করবো পছন্দ হয়েনি তো ওইরকম করার কি আছে

আমার তো ঘরের মধ্যে হ্যাঁ এরকম ভাবে phone করছি phone -টা ধরছেন না আমি বোললাম যে না আমার ঠিক রান্নাঘরটা পছন্দ হয়নি

তারপরে এইটুকুনি বোললাম phone -তো সমানেমুখের ওপরে phone -টা কেটে দিয়েছে

কি জানি আমার আর কি আমার নামে পয়সাআছে না কিছু আছে তোর ঘরটাই নিয়ে নেব

না না আসলে এই ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে গিয়ে রান্নাঘরটা তো এতগুলো টাকা না

ও তো ব্যাপ আমি আমার মানে টাকার এইটার অনেকটা যেটা আমি

চুপআমি অনেক পাবো না দেখার জন্যে তা সে হিসাবে দশটা দেখে একটা নেব তারাহুরোটা কোথায়

হুম কেন বলতো তাদেরকে আমি এই যে দোকানে এখানে গেছিলাম আমি বোললাম যে আমাকে বললো বাড়িটা একটু দেখবে আমি বোললাম tension একটা তোমার একটা গায়কের নামটা বোললাম তা ওরা বলছে বাবা ওর বাড়ি

এমনি আমি বোললাম বাড়ির থাকতে থাকতে আর কটা লোকে আর চিনবে যে ওর বাড়ি

ঘরটা যদি বড়ো হতো রান্নাঘরটা সুন্দর তাহলে আমি hundred percent ওই ঘরটা নিতাম

উপরে এ এই ছাদটা খুব সুন্দর ছিল

ওটা আমার দারুণ লেগেছে

বাইরের ছাদটাই সুন্দর ছিল ঘরের ভিতরের ছাদগুলো তো সুন্দর ছিলোনা না

না দোকানটায় কিছু করার ছিল না

ও না অনেকটা বাইরে টাইরে এইযে দিদার বাড়ির মতোন দিচ্ছিলো ওপরটায়

ঠিক আছে দেখো না ওরকম ওরকম ওই বাড়িতে প্রচুর আছে একটু খোঁজো ওই দিকেই দেখো কোনো অসুবিধা নেই

আর একবার তো এ ওই

আমার যদি কাজটা হয়ে যায় তালে তো আর চিন্তা নেই

hello, কেমন আছিস বল? অনেকদিন পরে তোর সাথে কথা হচ্ছে, তো অ্যা ভালো। এইযে খুবই ভালো, আর বলিস না যা ঠান্ডা বাপরে এই ঠান্ডা তে তো মানে কোনো কিছু করতেও ইচ্ছে করছে না আর তোর সাথে অনেকদিন কথাও হয়নি, সেই যে দেখলাম তোর phone ঢুকছে, দেখে সত্যি খুব ভালো লাগ,

এই কারণে আর কারুর সাথে অতটা contact করে হওয়া ওঠেনি। তো, ও আচ্ছা আচ্ছা এইরকম ব্যাপার,

এই COVID এর শুরু হওয়ার পর আর এইযে lockdown শুরু হলো, তাতে করে আমাদের এই সমস্যাটা হয়েছে actually আগে তো আমরা work from home ছিলো না, আমরা office এ গিয়েই work টা করতাম তো এখন অনেক আহ office গুলোতে কী করেছে যে, work from home করে দিয়েছে, তো সেক্ষেত্রে, সমস্ত রকম setup বাড়িতে থাকতে হবে যেমন হয়তো কারোর laptop দরকার বা broadband service দরকার, তো এই মুহুর্তে যাদের কাছে নেই তারা office থেকে পুরো করে দিয়েছে যে এই মুহূর্তে এরা কাজ করতে পারবে না। যতক্ষন না নিজের একটা laptop আর broadband থাকছে, ততক্ষন পর্যন্ত কাজ করতে পারবে না, তো এই মুহূর্তে আমার laptop টা ছিলো না যার কারণে আমাকে এই মুহূর্তে ওই office টা ছেড়ে দিতে হলো আমি নতুন কোথাও try করছি, দেখা যাক কী হয় তো আর বল তোর কী খবর, তুই কি কোথাও try করছিস না পুরনো যে office এ ছিলিস ওটাতেই আছিস? উম না না আমি যেখানে পুরনো ছিলাম ধর সেখানেই আছি নতুন আমি খুঁজছি আসলে এখানে এমন একটা ব্যাপার হয়ে গেছে ধর অনেকদিন হয়ে গেছে তো আর সবার সাথে জানাশোনা ব্যাপারটা রয়ে গেছে মানে সবরকমই ঠিক ঠাক আছে কিন্তু আসলে,

একটুখানি try যদি করতাম বেশ ভালো হতো

সেই নিয়ে একটু খোঁজ খবর লাগাচ্ছি কিন্তু সেরকম কিছু পাচ্ছি না,

ঠিকই বলেছিস যে আমরা এই মুহূর্তে salary দিক টা যদি দেখা হয় অনেকটাই কম কারণ আহ ওরা বুঝতে পারছে যে এই মুহূর্তে COVID সময়ে বা lockdown সময়ে আমরা job টা ছেড়ে অন্য কোথাও যাবো না, তো যার জন্য ওরা হয়তো দু বছর তিন বছর ধরে কোনোরকম salary টা high করছে না, ওই same salary তে রেখে দিয়েছে, তো আমারও পুরনো office এও same ছিলো যে কোনোরকম salary high করছিলো না, হ্যাঁ শুধু একটাই benefit দিচ্ছিল যদি কোনোরকম broadband বা net এর জন্য আমি আলাদা কোনো charge দিয়ে থাকি ধর family আহ একটা monthly plan নিয়েছি বা কোনো একটা plan নিয়েছি, সেই plan এর price যেটা আসতো সেটা ওরা দিত, otherwise salary যা ছিলো same থাকতো এ last তিন বছর ধরে ওখানেই করেছিলাম তো কিন্তু দেখলাম কোনো রকম salary বা কিছু high করেনি তো একটু তো ওটার issue ছিলোই salary টা নিয়ে, তারপরে দেখলাম work from home দিচ্ছে সেটাতো একটু সমস্যা হয়ে গেছে, মানে আহ laptop নিজস্ব থাকতেই হবে broadband নিতেই হবে, কারণ instant তো একটা laptop কেনার একটা broadband service নেওয়া সম্ভব নয় না, তো ওই জন্য আমি ছেড়ে দিলাম।

আহ একটা laptop মানে খুব তারাতারির মধ্যে ব্যবস্থা করে নিজের job criteria টা start করা না আহ খুবই কষ্টকর

আর স্যা তাও যদি মানা যেত ধর salary টা একটু high হতো, তাও তখন মনে হতো যে হ্যাঁ salary যখন high আছে সেখানে আমাকে তো কষ্ট করতেই হবে, কিন্তু যেখানে salary টা high নেই সেখানে মানে এইরকম ভাবে আহ কষ্ট করাটা জানিস তো কোনোরকমই মাইনে আমদের কাছে,

যে কারণে আমিও সে ভাবছি যে কী করা যায় কারণ salary একদমই নেই আর plus তোর প্রচন্ড pressure প্রচন্ড, যত দিন বাড়ছে মানে co~ এই COVID টা যখন তোর clear হলো, তার পর থেকে তো মানে এত এত কাজের চাপ না ও তুই ধারণা করতে পারবি না, তারপরে আবার salary তো বাড়লোই না বরংচ যেটাতে যেটা দিতো সেইটাই রয়ে গেছে, তাই ভাবছিলাম দেখি যদি অন্য কোনো company তে vacancy থাকে বা others অন্য কোথাও, তো সেই নিয়ে একটুখানি খোঁজ খবর লাগাচ্ছি কারুর না কারুর কাছে দেখি কী হয়। শোন না তু যদি এরকম আহ মানে তু চাইছি যে same salary তো যে একটা তু তো বললি salary issue আছে but আমি আহ recent দুই একটা জায়গায় apply করলাম যেগুলোতে salary খুব বেশি দিচ্ছে না but কাজগুলো খুব হালকা, যেমন ওই দেখ না এখন campus বেড়াচ্ছে অনেক রকম যেমন, ওই তোর দুয়ারে সরকার বা যে সমস্ত camping গুলো বসছে ওখানে দেখবি আহ এইরকম প্রশিক্ষন দিচ্ছে মানে আহ অনেকরকম data entry থাকে না? ধর আমরা aadhar card বা আহ কোনোরকম correction PAN card এর correction, aadhar card এর correction,

তো সেটা একটাই আহ condition হচ্ছে ও job এ কোনো security নেই যে আমি এটা longtime ই চলবে, হতে পারে ওটা ছ মাস বা এক বছরের জন্য তুই continue করে গেলি বা হয়তো তোর ভালো কাজ চলছে ওটা তুই বছর দুয়েক, তিন বছর এরকমও পেয়ে যেতে পারিস, তো এটার আমি একটা দেখলাম তুই যদি চাস একবার try করতে দেখে নিতে পারিস, এই camping গুলোতে এগুলো দেই সাধারণত। আচ্ছা আচ্ছা মানে যেগুলো তোর সরকারের তরফ থেকে এই সমস্ত camp গুলো যেগুলো organize করা হয় সেই সমস্ত,

আর ধর অ~ অনেক time এ আমি যেগুলো লক্ষ্য করে দেখেছি আহ দেখবি BDO office এও বেশ কিছু offline form বেরোই সেখান থেকেও আহ ভাবে করা যাই না? আমি শুনেছিলাম আসলে এই ব্যাপার, একদম same ওই process টাই মানে আমি হয় আহ মানে তুই ও যে দিকটা হচ্ছিস সেটা হয়তো পঞ্চায়েত area আমার এদিকে হয়তো municipality তার জন্য হয়তো process দুটো আলাদা but কাজ কিন্তু same ই হবে, তুই BDO office থেকে কাজ যদি নিস আহ এই আহ data entry বা তোর, আহ door to door service আহ উম collection মানে এরকম collection থাকে যে বাড়িতে আহ aadhar card এর সাথে vote আহ voter card PAN card link আছে কিনা, এই যে survey গুলো থাকে ওগুলোর জন্য তো অনেক candidate এর প্রয়োজন হয়,

তো ওরা কী করে, আহ মানে normal কিছু candidate কে তুলে নেই, হয়তো graduation আছে বা HS level আছে, job নেই ওদের এরকম কিছু candidate কে ওরা শিক্ষা মানে প্রশিক্ষন দিয়ে আহ কিছুদিনের জন্য কাজে রেখে দেই, আবার যদি কাজটা long-lasting থাকে ওরাও,

হ্যাঁ এইটা তুই একটা খুব ভালোই বললি কারণ এগুলো করা যেতেই পারে এই ব্যাপারে এক মানে আমি শুনেছিলাম কিন্তু আহ মানে কতটা ঠিক বা কতটা এটা ধর একটা permanent ব্যাপার কিনা এইগুলো ব্যাপারে আমার idea ছিলো না,

অনেকগুলো দেখতাম যে হ্যাঁ camp এর ব্যাপার থাকে, তো এইভাবে যে ধর process টা হয় বা এটা যে একটা বলতে পারিস যে একটা outing camp এর ব্যাপারটাও কিন্তু হয়ে যাই যে হ্যাঁ এটা আমার job এর বাইরেও একটা অন্য একটা সে একটা যেখান থেকে আমি আহ কিছু income করতে পারি, এইরকম ব্যাপারও একটা কিন্তু হয়ে থাকে।

আর তুই দেখবি basically এই camp গুলো হয়তো বছরে দু'বার বা

কারণ আমি আহ এটা ছাড়াও দেখলাম মানে আমাদের গ্রামের দিকে বা এই যে area তে এখন আছি সেদিকে কী অনেক বয়স্ক মহিলা আছেন, হয়তো অনেকে আহ divorcee আছেন অনেকে বিবাহিত আছেন তো, তাদের জন্য কী করেছে যে পঞ্চায়েত থেকে বা BDO office থেকে এসে লোক বাড়িতে ধর ওই যে polio খাওয়ানোর জন্য বা other যে সমস্ত camping গুলো থাকে voter card এর form fill up করার জন্য বা door to door আহ দেওয়ার জন্য, এইগুলোর জন্য ওদেরকেও কিন্তু hire করে নিয়েছে, মানে এগুলো শুধুমাত্র,

আমি যতটুকু জানতাম এটা সেই day basis এ sali~ আহ তোর salary

যে per day যতদিন কাজ হবে সেই basis এ salary হয় না?

আমি এটাই শুনেছিলাম কারণ আমাদের এখানে একজন করতো। কারণ এমনি তুই দেখ না আমরা ধর যারা একটা salary প্রাপ্ত তারা মাসে হয়তো আঠশো টাকা হাজার টাকা নিয়ে কী তাদের সম্ভব? সম্ভব নয়, তো ওই জন্য ওরাই select করেছেন যারা হয়তো divorcee বা বাড়িতে বসে আছেন আহ কাজ নেই এরকম মহিলা যারা আছেন, তাদের জন্যই এরা ওই কাজটা দিতে চাইছেন। তো এছাড়াও আমি দেখলাম যে আমরা যদি এখন আহ সরকারি চাকরির জন্যই wait করি বা ভালো company ইর job এর জন্য wait করি আশা করি না এ মুহূর্তে পাবো, কারণ আমাদের এই মুহুর্তে শিক্ষার হারটা এতটাই বেড়ে গেছে আর recent দু-তিন বছরে যতটা বেড়েছে মনে হয় না যে পড়াশুনো করে একটা সরকারি চাকরি বা ভালো company তে job পাবো, কারণ competition time অনেকটা এসে গেছে। তো তাই মনে হয় private sector এ যেকোনো একটা জায়গায় আপাতত job টা start করি যত অভিজ্ঞ হবে বা দক্ষতা বাড়বে, company change করলে তো একটা salary হয় তো সেটার উপরেই depend করতে হবে আমাদের। তুই এ কথাটা সত্যিই খুব একটা ভালো বললি কারণ এখনকার যে time টা চলে এসছে আর যে generation চলছে সেখানে job এর নিয়ে competition টা সবার মধ্যেই কিন্তু লেগে আছে দেখবি মানে কোএউ যে, এই রকম নয় যে হ্যাঁ ঠিক আছে ও করছে করুক সেই ব্যপারটা আর নেই,

আমাদের time মানে কিছুদিন আগে কী হতো ধর আমরা দেখতাম যে হ্যাঁ আচ্ছা ও ওখানে কাজটা করছে ঠিক আছে করুক আহ বা ভালো হবে বা আহ কেও সেরকম ভাবে problem তৈরি করতো না, কিন্তু এখন যে প্রকারে competition ব্যাপারটা চলে এসছে আহ এখানে কিন্তু কেও কারুর ভালোটা দেখবে না সবাইকে নিজের আহ নিজের job টা কীভাবে কী করা যাই আহ সেই ব্যাপারটাই সবাই মাথায়

তো সেখান থেকে আমাদের তো মানে মনেই হয়, আর জানিস তো অনেক জায়গা থেকে আমি দেখলাম মানে private sector এ যেমন আহ কষ্ট করতে হয় যেমন সেখানে কিন্তু salary টাও খুব বেশি।

কিন্তু salary ধর সেরকম থাকবে না। হ্যাঁ একটা security job আর এখানে তুই private এ কী পাবি বলতো, তুই extra time ও job করে তুই তোর আহ মানে যেটা তোর salary থাকবে সেটা তুই increase করতে পারিস মানে বাড়াতেও পারিস ধর। কারণ এই এই জিনিসটা যেটা বললি salary increase এটা কিন্তু সত্যিই আমি আহ নিজেই দেখলাম যে আমরা same salary তে job করতাম দু~ দুজন friend, তো আমার একটা friend এখান থেকে state change করে অন্য state এ same কাজেই জ মানে same কাজেই বা same position এ অন্য state এ চলে যাই, তো সেখানে কিন্তু ওর salary টা এখন double হয়ে গেছে। তো ও যেহেতু state change করলো এবং আহ একটা company ছেড়ে আরেকটা company তে গেলো ওখানে ওর thirty percent salary এমনিই increase হয়ে গেছে,। তো আমাদেরও এরকম বিৎকল্প কিছু ভেবে রাখতে হবে যে, একটা job এ continue থাকা টা সম্ভব নয়, job change করতে হবে, এবার নিজের আহ profile টাও এরকম তৈরি করতে হবে যে যে যাতে আমি কাজটার suitable হয় বা আমাকে যাতে company hire করে, এরকমই করে নিতে হবে। কারণ আমরা এখন ওই job এর আশে বসে থাকলে হবে না যে আমার qualification অনুপাতে আমাকে job দেবে, কারণ এখন দেখ com~ commerce বা arts বা science এরকম কোনো matter করছে না, দেখবি যে কোনো job এর জন্য সব candidate ই apply করছে, যে commerce এর জন্য এই candidate apply করছে তা নয়।

আহ মানে banking sector এর তো আমরা জানি যে banking sector এ job মানেই আহ যার account থাকবে তার মানে বোঝার ক্ষেত্রে খুব easy হয়, আর arts থেকে যারা যারা ধর banking sector এ যায় তাদের কিন্তু মানে একটুখানি বুঝতে problem হয়, কারণ arts মানেই ধর, বুঝতেই পারছিস যেখানে math ব্যাপারটা একদমই থাকে না, আর bank বলতে সবার আগে আমাদের মাথায় calculation math এর ব্যাপারটাই আসে। যেখানে ধর arts এর একটু problem হয়, সেখানে তোর আহ যারা account নিয়ে পড়াশোনা করেছে সেখানে তো কোনো problem আসার কোনো মানে chance ই নেই। তো সেখানে ধর আহ মানে ওদের জন্য একটা বেশ special,

but এখন আমি অনেক জায়গাতেই দেখছি আমার কাছে একটা call এসেছিল job এর নিয়ে,

আহ যে আহ ICIC bank থেকে এসেছিল, আহ সেখানে কী বলছে বলতো যে হ্যাঁ মানে ba~ back office এ data entry ইর জন্য ওরা hire করছিলো, তো but আহ ওরা একটা form পাঠিয়েছিল আমার সব bio data ওরা নিলো, then ওরা আমাকে বললো যে হ্যাঁ তুমি যদি select হও তালে তোমাকে একটা form দেওয়া হবে, হ্যাঁ তো ওরা কথাবার্তা বলার পর একটা form দিলো,

pay করার পর যে money receipt টা থাকবে সেটা তুমি আমাকে পাঠাও, তারপর তোমার nearest যে ICIC branch থাকবে সেখান থেকে তোমার call আসবে, সেখানে গিয়ে তোমায় যোগাযোগ করতে হবে। মানে এখান থেকে একটা ব্যাপারই বোঝা গেল যে মানে আহ